মানে কিরকম মানে এখন তোমাদের ওখানে কিরকম temperature কিরকম দেখা যাচ্ছে বুঝছ মানে temperature তো আমাদের এখানে মোটামুটি twelve এরকম তো থাকে

মানে একদম জানুয়ারিতে এবার তো তাও নামে নি গতকাল বুঝতেই পারিনি ঐটা গরমকাল না শীতকাল সকালবেলা উঠে দেখছি কম্বল সকালবেলা এত ঘাম সকালবেলা কি ব্যাপার স্বপ্ন দেখছি নাকি সত্যি গরম পড়ে গেছে উঠে দেখি রোদ্দুর গরম কি হল case টা বুঝতে পেলাম না ব্যাপার টা যায় হোক তো এখন সমস্যা তো আছে একটাই problem আছে এই global warming এর জন্য এরকম হচ্ছে এখন শীত গরম মেশানো একটা ভাব তাই না? একদমই তাই global warming টাই এই কারণেই দায়ী ।কারণ সত্যি কথা বলতে এখন আর কয়েকটা ঐ মানে।

হি সেটাই আসলে তুমি লক্ষ্য করে দেখো বিগত বছরখানেক ধরে বর্ষা বর্ষাকাল গরমকালটা কখন যাচ্ছে আর বর্ষাকাল টা কখন আসছে মানে গরমকালটা মোটামুটি তোমার মানে মার্চ এপ্রিলের মধ্যে মোটামুটি চলে যায় মে starting মানে april এর শেষের দিক থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়ে যায়। মে আসে মার্চের last দিকে শেষের দিকে কালবৈশাখী তারপর april এর মাঝামাঝি থেকে বৃষ্টি যেঁপে শুরু হয়ে যায় মোটামুটি august অব্দি আরামসে চলে august অব্দি চলে।

শীতটা আবার শীতটাও আসছে অনেক দেরিতে। নভেম্বরের কাছাকাছি হয়ে যাচ্ছে শীত আসতে আসতে নভেম্বরের দিকে পেরিয়ে যাচ্ছে । এবার মানে এত climate change টা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে আশ্চর্য লাগছে দেখে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

এরকম ইয়ে তে আর এই অবস্থা শুধু এই কি অবস্থা ধশে গেছে। কত ইঞ্চি কত বলছে কত সেন্টিমিটারে এ কদিনে আরো কত সেন্টিমিটার বসে গেছে এখন বলছে যে আশেপাশে আরো এরকম অবস্থা বদ্রিনাথের অবস্থাও নাকি এরকম হতে পারে যে কোন সময়। ওখান থেকে লোকজন সব সরিয়ে নিচ্ছে। একি অবস্থা। বুঝে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল কয়েকদিন আগে একটা report পড়ছিলাম যদি এই মুহূর্তে মানে আমাদের costal area উপকূল এরিয়াগুলো south চব্বিশ পরগনার দিকে সুন্দরবন এরিয়ার দিকে এমন অবস্থা বলছি যদি এই মুহূর্তে বিশাল বড় বন্যা হয় তো এই কলকাতা সহ ওই উপকূল এরিয়াটা এই সমুদ্রতলায় চলে যাবে, তলিয়ে যাবে পুরোটা যে কোন সময় ইয়েতে মানে ভাবা যাচ্ছে না কিরকম অবস্থা। এই মানে আমাদের এই আবহাওয়ার তারতম্যের কারণে দেখেছো তো? এখন মানে যেটা আমরা আগে দেখতাম একটা জিনিস মানে আগে বেশ কয়েক বছর আগেও এতটা কিন্তু বন জায়গাতে মৃত্যু বা কিছু এ ব্যাপারে কিন্তু এতটা শোনা যেত না যেটা এখন বর্ষাকাল আসলেই একটা আমাদের একটা আতঙ্কের ব্যাপার হয়ে যায়। মানে সত্যি কথা বলতে মানে বাজ পড়লেই একটা আতঙ্ক হয় এই বুঝি কিছু একটা বোধয় বাজে খবর পাব।

বাজ পড়লে হ্যা এটা ঠিক অবশ্য বাদ সাধারনত বলে গাছের এর জন্য কিন্তু মানে গাছের তলায় মানে তলায় থাকলে বিশেষ করে মানে বাজ বেশি ইয়ে করে affect করে কিন্তু সবার এটাও ঠিক যে কিন্তু বাজ কিন্তু বেশি পরে এই প্রচুর খোলামেলা ইয়ে তো হলো একটা ঠিক এটা আবার কি বলতো যে আমাদের এই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 সেরকম ইয়ে হয় না কিন্তু ইয়ে এখানে ফ্ল্যাট আর ফ্ল্যাট। শুধু চারদিকে ফ্ল্যাট আর মানে নবরায়ন। শুধু civilization দেখা পাচ্ছে চারদিক । আর কিচ্ছু সেরকম কিছু নেই শুধু এখানে একটু পরেই মানে। এই সন্ধ্যা থেকে কি হয় যে কুয়াশা জমে থাকে তো কুয়াশাকে আমরা কুয়াশা হিসেবে দেখি না ওটাকে ধোঁয়াশা হয়ে যায়, ধুলো আর কুয়াশা মানে দুটোই জমে পড়ে থাকে যার জন্য আশেপাশে কিছু দেখা যায় না। এরকম অবস্থা। একদমই তাই এই নবরায়নের নামে যা অত্যাচার চলছে প্রকৃতির উপরে প্রকৃতি তো তার একটা মানে কি বলবো তার

প্রতিশোধ তো নেবেই এটা তো খুব দামি কথা আর এই যে দিল্লিতে দিল্লিতে তুমি যে দিল্লিতে কিন্তু নাতিশীতোষ্ণ পরিবেশ দিল্লি normal কিন্তু দিল্লিতে মানে গরমকালে গরম ঠাণ্ডা শীতকালে ঠাণ্ডা কিন্তু খুব একটা নেই যে এখন শীতকালে এই গরমকালে হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেছিল মাঝখানে দিল্লি তে আবার এখন বিগত কয়েক বছর ধরে শীতকালে temperature তিন চার অবধি নেমে গেছে এবার তো দুই degree নেমে গেছিল কদিন আগেই শুনলাম আমার এক বন্ধু family নিয়ে আছে কেউ বলছে ভাই দু degree তে নেমে গেছে দুদিন স্নান করতে পারিনি এমন স্বাভাবিক মানে bengal আমাদের এখানকার এখানে আমরা মানুষ যারা west bengal র এরকম দু ডিগ্রি ইয়ে তে এইদিক টা এখন দার্জিলিং এর side এ হয় কিন্তু আমাদের মোটামুটি দার্জিলিং বাদে দার্জিলিং হয়ে সব পাহাড় এরিয়া বাদে আমাদের যে সমতল ভূমি রয়েছে west bengal সেখানে তো আমরা দুই ডিগ্রি অভ্যস্থ নেই আমরা মনে হয় দশের আট নয় আট নয়ের নিচে কোনো দিন ও নামে নি যার জন্য দুই ডিগ্রি আমাদের পক্ষে বলছে আমি সহ্য করতে পারছি না ভাই এরকম অবস্থা চলছে তো এটাও global warming এর affect এত স্বাভাবিক কথা মানে আমরা যারা এই সমস্ত temperature এ থাকতে অভ্যস্থ তারা হঠাৎ করে ও রকম একটা মানে একদম low temperature এ গিয়ে আমাদের মানে habituate করা টা খুবই tough ব্যাপার তাই না?

ওটা লাগে সেটা ঠিকই এখন কি করব এখন পরিস্থিতি but এটা তো ঠিক ও না মাঝে মজার রব উঠেছিল পুজো টা যেমন ডিসেম্বরে করে দেওয়ার জন্য মাঝে রব উঠেছিল কিন্তু পঞ্জিকা অনুযায়ীই তো সম্ভব না সেটা তো এটা তাই ওটা রব টা রবই থেকে গেছে কিন্তু এটা খুব ভাবার বিষয় আমরা ইয়ে করি ঠিকই কিন্তু সত্যি ভাবার বিষয় যে এরকম ভাবে চোখের সামনে global warming কিভাবে effect করছে আমাদের এই এখন weather ইয়ে দেখ এত মানুষের শরীরের ও তো ইয়ে দকল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 শরীর সব কিছু ভাল রাখে সতেজ রাখে মন কিন্তু দূষণ যখন শরীরেই ঢুকছে তো আমার lung heart সব কিছু বিকল করে দেয়ার জন্য যথেষ্ট এটা একদম তাই একদম তাই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 কটা ঋতু বলো তো আমরা ফিল করতে পারি সত্যি সত্যি কটা ঋতুর অস্তিত্ব রয়েছে

শীত গ্রীষ্ম বর্ষা এই তিন টে শরৎ বসন্ত হেমন্ত এই তিনটে সেরকম বুঝায় যায় না মানে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটের উপরেই গরমকালে প্রচন্ড গরম পড়ে যাচ্ছে আবার ওটা একটা অস্বাভাবিক ইয়ে লাগে। কয়দিন আগে report দেখছিলাম যে আমাদের যে total ভারত আর চীনকে প্রধানত কারণ । ভারত চীন দুজনি এখন জনসংখ্যার দিক থেকে population দিক দিয়ে দুটোই highest চীন ভারত এখন আহ মানে উনিশ বিশ চলছে এই মুহূর্তে । যদি তুমি নরমালি এই হিসেবে দেখো তো দুই হাজার একুশ এর আমাদের আদমশুমারি হলে বুঝা যাবে যে ইন্ডিয়া চীনকে কতটা ভেদ করতে পেরেছে ভারি বিশ্বাস রয়েছে খুব কাছাকাছি দুটোই তো problem হচ্ছে কি population এর জন্য pollution বাড়ছে । কারণ দুজনই হচ্ছে উন্নয়নশীল এখন development হচ্ছে দুটো দেশই। ইন্ডিয়া বলো চাইনা বলো এবার যার জন্য এখন প্রচন্ড যথেষ্ট গাছ কেটে তোমার ইয়ে হচ্ছে civilization হচ্ছে একটি হাব আসছে sector আসছে। তো এটার জন্য মানে বলছে যে মানে গোটা world এর এখন যা pollution মানে sixty percent ওটা world India আর china মিলিয়ে করছে। হতে পারে কিছুটা হচ্ছে india র against agenda থাকে বাইরে অনেক দেশে বলে মিডিয়া ও বলে agenda একটা ব্যাপার রয়েছে যে india র হাব কে বা indian যে technology কে মানে ইয়ে করার জন্য বাঁধা দেয়ার জন্য একটা affect দিচ্ছে কিন্তু তা সত্ত্বেও কিছু টা হলেও কিছু টা হলেও সত্যি এটা আমাদের গভ থেকেও স্বীকার করে থাকে তার জন্য অনেক চেষ্টা ও করা হচ্ছে যে কি রকম সফল কি তেমন হচ্ছে এবার কি হল আমাদের এখন নগরায়ন বলুক বা আমাদের উন্নত প্রযুক্তি বল যা কিছু বলো ঠিক আছে? সেটা কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণে প্রকৃতির উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে তার অল্প স্বল্প তো আমাদের কিছু একটা তাই না এই যে ধরো যখন বলো বা আমাদের উত্তরাঞ্চলে যত রাজ্য গুলা রয়েছে এখানে তথাকথিত উন্নত করার জন্য যেভাবে পাহাড় কেটে চলছে যে সমস্ত

কারা হচ্ছে আমরাই হচ্ছি কিন্তু আমরা সাধারণ মানুষ আর সে সমস্ত জায়গা থেকে একবার ক্ষতি হয়ে যাচ্ছে সেটার কিন্তু ক্ষতিপূরণ কিন্তু আর সম্ভব হচ্ছে না এটা ক্ষতি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে একদম ঠিক এটা যেটা হচ্ছে এটা পূরণ করার মানে হচ্ছে না কিছু গভ. কে এই নিয়ে ভাবা দরকার যে এটার তো কোথাও একটা শেষ হওয়া চাই সবই হ্যা আমরা এখন যে যে পর্যায়ে আছি আমি শুধুমাত্র বলতে পার না জমির পাড় জমি থাকবে টেকনোলজি আনা যাবে না আইটি হাব তরি করা যাবে না আমাদের জমি দিয়ে যা প্রেসার হচ্ছে এবং আমাদের দেশের উপর যা প্রেশার হচ্ছে যার জন্য ফ্ল্যাট বলো হাব বলো এরকম বিল্ডিং বলো করতেই হবে মানুষ থাকবে কোথায় মানুষের ক্রমবর্ধমান population জনসংখ্যার চাপ বাড়ছে মানুষকে থাকতে হবে IT IT sector না তৈরি করলে বড় বড় bridge না করলে technology আসবে না উন্নয়ন হবে না আবার five g এরপর গোটা five g network এর জন্য নিয়ে নেয় আমি জানি এর জন্য প্রকৃতির মারাত্মক ক্ষতি হবে five g network এর বাহিরে রাখলে আমরা তো technology কে অস্বীকার করতে পারবো না এটা তো মাথায় রাখতে হবে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

হুম সেটা যেদিকেই যাবো বাইপাস এরিয়া আমাদের বাইপাস এরিয়া এক সময় গাছ গাছালি ছিল বাইপাস এরিয়া হলে কিন্তু এখন না গাছ আছে কিন্তু এমন যে চোখে পড়ে না সেরকম বাইপাস এরিয়ার দিকে গাছ কি রকম গাছ প্রচুর বাইপাস মানে তাকে বড় বড় গাছ কেটে ওই metro র একটা metro root তৈরি হচ্ছে বড় বড় আরো building IT hub হচ্ছে ওইদিকে new town area টা পুরো IT sector হিসেবে তৈরী হচ্ছে একটা তো already আছেই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 মাঝে মাঝে রাস্তার ফেন্সি গাছ বসিয়ে তৈরী করছে সৌন্দর্য্য বাড়ানোর জন্য সেটা কত টা affected তাও একটা হচ্ছে তো এগুলো চলছে কিন্তু কত টা ভাল pollution এর তুলনায় ততই আমাদের normally report অনুযায়ীই একটা দেশে minimum একটা সবুজ উদ্ভিদ মানে বনভূমি যেটা কে বলে জঙ্গল মানে thirty three percent মানে তিন ভাগের এক ভাগ জঙ্গল থাকলে মানুষ মোটামুটি ভালভাবে শ্বাস প্রশ্বাস ওটা অত ভাবে pollution ছড়ায় না মোটামুটি কিন্তু আমাদের ইন্ডিয়া তে হচ্ছে তুলনার প্রায় half উনিশ শতাংশ সাড়ে উনিশ না কুড়ি শতাংশ সেটা এখন আরো কমে গেছে আমি তাও বলছি দুই হাজার পনেরো না ষোল সালের একটা data পড়ে সেটা এখন আরো কমে যাওয়ার কথা প্রায় half এর কাছাকাছি

এটাই তো সমস্যা কি এখন বলার কথা এবার সেটা হচ্ছে ওটাই মানে যারা disturbeness আমরা তৈরি করছি

এইবার সেটা যদি আমরা চিন্তা ভাবনা না করি তাহলে আগামী দিনে কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটা কিন্তু সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হবে

আমাদের কেই বের করতে হবে ঠিক তো আমাদের গভ কে দোষ বিদ গভ কে দোষ দিয়ে লাভ নেই গভ এ তে তো আমাদের মতই লোকজন বসে কোনো ভিন গ্রহ থেকে আসি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 এই যে আমরা খাওয়া দাওয়া করে পেট ছড়িয়ে ছিটিয়ে রাখি তো এই যে চারিদিকের নোংরা করি গভ তো আমাদের এই শিক্ষা টা দিতে পারবে না normal শিক্ষা আমাদের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

তার জন্য তো ওই ইয়েটা সমস্যা টা আমাদের face করতেই হবে কিন্তু তা বলে হাতে হাত রেখে গা গুটিয়ে বসে থাকলেও লাভ নেই কাজ টা তো করতেই হবে হ্যা তুমি একটা ভাল কথা বললে সেটা হচ্ছে আমরা এই যে ধরো plastic বা এই সমস্ত জাতীয় যে আমরা পলিথিন জাতীয় যে সমস্ত দ্রব্যগুলো ব্যবহার করি সেটাও কিন্তু আমাদের এই global warming বলো না এটার কিন্তু মানে তার উপর কিন্তু বিশাল একটা খুব বিরূপ প্রভাব ফেলছে বলতে পারো তাই না? এটা কিন্তু আমাদের কে অনেক অনেকটাই control এ আনা উচিৎ অবশ্যই অবশ্যই অবশ্যই control এ তো আনা উচিৎ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 আর আমরা যেটা বলি green house affect এটাও কিন্তু একটা খুব বড় কিন্তু প্রভাব ফেলছে আমাদের এই সমস্ত প্রকৃতির উপরে তাই না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 মানুষদের কে অনেক আবার এখন অনেক বলা প্রতিষ্ঠান বলো ইয়েগুলো চেস্টা করছে মানুষদের সচেতন করছে আমাদের human এর প্রতি আমাদের ব্যপ্তি হচ্ছে শরীরের প্রতি স্বাস্থ্যের প্রতিই সেটা তো বুঝতে হবে না আমাদের শরীর কেও যেমন ক্ষতি করছে তেমনি মানে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ এটা তো man made তা আমাদের মাধ্যমিক actually affect টা হচ্ছে এটা

আরেকটা ব্যাপার সর্বপরী মানে যেটা বলা যায় সেটা হচ্ছে আমাদের সমগ্র বিশ্বে তাপমাত্রা ও কিন্তু অনেকাংশেই বেড়ে গেছে ঠিক আছে? সেই অনুযায়ীই কিন্তু যেটা আমরা আগে বলতাম যে পৃথিবীর তিন ভাগ মানে জল একভাগ স্থল আর তিন ভাগ জলের maximum টাই যেটা আমাদের শৈলশীলা হয়ে রয়েছে এই শৈলশীলা গুলো কিন্তু মানে discovery channel এ তুমি দেখতে পারবে ঠিক আছে ওগুলো কিন্তু already অনেক অনেক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 কি পরিমাণে তাদের বলার পরিমাণ টা যেভাবে দেখায়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 আমি বলছি যে two thousand twenty বলে প্রায় আজ থেকে দশ বছর আগেও এসছিল দশ বারো বছর আগে two thousand twenty তে english cinema বেড়িয়েছিল যেটা যে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার একটা কথা উঠত না সেই আমরা ছোট ছিলাম যখন পৃথিবী ধ্বংস হবে দু হাজার কুড়ি তে কেউ বলছে দু হাজার একুশে এরকম ওই নিয়ে সিনেমা টা দেখে মানে এমন ভাবে পাঁচ থেকে দশ বছর আগে technology এমন ভাবে তৈরী করেছে ওরে বাবা দেখে সিনেমা হলে তো ওটা রুদ্ধশ্বাস আটকে আছে পৃথিবী ধ্বংস হলে কে রকম হবে মানে ওটা একটা দেখিয়েছিল যে শেষ পর্যন্ত একটা লোক একটা লোক বেঁচে একটা ইয়ে করে আমেরিকা কে কেন্দ্র করে দেখিয়েছিল কিভাবে কয়েকজন বাঁচল কিন্তু গোটা ইয়ে কিভাবে মানে একটা ভয়াবহ ইয়ে দৃশ্য actually ওরকম যখন একটা ধ্বংস হয় ওরকমই হয়ে যায় এ আর কি তো আমাদের যেমন আমরা আমাদের mythology ঘটালে আমরা আমাদের history ঘটালে দেখি যে আমাদের দ্বারকানগরী শ্রী কৃষ্ণের নগরী এটা বলা হয়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 এগুলা তো শোনায় যায় ultimately দেখো সভ্যতা যখন তৈরী হয়েছে সভ্যতা ধ্বংস হবেই সেটা আমরা সকলেই জানি, ঠিক আছে? কিন্তু কি এটা মানে যতটা পারা যায় যতটা পারা যায় জিনিসটা কে delay করা তাই না, এবার কিন্তু আমরা কি করছি আমরা delay না করে সেটা ব্যাপার টা যাতে যত তাড়াতাড়ি হয় আমরা সে পথের দিকে এগুচ্ছি সেটাই ওটাই তো আমাদের বুঝা উচিৎ আমরা civilized হয়েছি ঠিকই আমাদের সবকিছু কে নিয়ে চলতে হবে কিন্তু আমরা যদি এইগুলো কে neglect করি এইগুলো কে আমরা যদি সরিয়ে দি আমাদের দিকেই কিংবা প্রকৃতি কে রাখা, প্রকৃতি কে যদি আমরা না রাখতে পার প্রকৃতিও আমাদের রাখতে পারবে না কারণ প্রকৃতি মানে আমাদের উপর নির্ভর করছে কারণ আমরা প্রকৃতির উপর নির্ভর করছি ফলে কেন এত বছর ধরে আমি ছোটবেলা থেকে পড়ে আসছি না একটি গাছ অনেক প্রাণ এ তো actually সত্যি একটা গাছ কে একটা গাছের থেকে কার্বন ডাই এই অক্সিজেন ইয়ে হয় বের হয় তার বদলে এই গাছ কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে সেটা মানুষের প্রাণের জন্য বা মানুষের প্রাণের affect এর জন্য এটার জন্য তো আমাদের গাছ লাগানো উচিৎ আশেপাশে আমাদের বাড়ীর আশেপাশে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 একদমই তাই একদমই তাই আমরা বাড়ি সৌন্দর্য্য রক্ষার জন্য গাছ লাগাই আমরা কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগাই না এটা একটা তুমি খুব ভাল কথা বললে এই জিনিস টা যেদিন আমরা সত্যি সত্যি সবাই মিলে করতে পারব শুধু আমি তুমি করলে হবে না এই পদক্ষেপ টা সবাই কে নিতে হবে ঠিক আছে? তবেই যদি আমরা কিছু টা মানে relief পেতে পার যে না এই এটা এবারে যদি কিছু টা সামঞ্জস্য আসে কিন্তু সেটা কি মাত্রায় মানে আমাদের কে কাজ টা করতে হবে সেটা কিন্তু ভাববার বিষয় সেটাই সেটাই সেটাই actually ওটা তো একটা বড় ব্যাপার রয়েছেই এই জিনিস টা কাজ টা আমাদের এই টা systematically এটা govt. কে govt. যদি কিছু ইয়ে করে rules ব্যপ্ত করলে হবে না rules এর সাথে কিছু আমাদের regulation এর ও দরকার যে হ্যা মানুষের মধ্যে কিছু সচেতনতা অভ্যেস তৈরী করা school এ বাচ্চাদের মানুষকে এখন বয়স্ক মানুষদের বলে লাভ নেই এটা তৈরী করতে হয় ছোট থেকে বাচ্চাদের থেকেই আমরা যদি govt বা এরকম ভাবে school গুলো তে প্রকৃতির উপর আলাদা করে শেখায় সেটা মনে হয় better তাই না? একদম একদম আমরা দেখো আর একটা ব্যাপার কি বলো তো আমরা যেটা করবো মানে আমাদের ঘরে ছোটরা কিন্তু আমাদের কে দেখেই সেটা শিখবে ঠিক আছে? এবার সেই initiative টা আমাদের কে নিতে হবে যে আমরা করছি এবার ওরা কিন্তু ওটা দেখে কিন্তু ওদের ও সেই কাজ টা করার একটা আগ্রহ আসবে যে না ঠিক আছে আমার ঘরের বড়রা করছে আমরা ও করি এই ব্যাপার টা তো initiative টা অবশ্যই আমাদেরকেই নিতে হবে সেটাই সেটাই সেটাই initiative নেয়া টা আমাদের আসল কর্তব্য আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে govt. কে একটা তো সাহায্য govt. থেকেই এই জিনিস গুলোর উপর আরো সচেতনতা তৈরী করতে হবে উৎসাহ দেয়া দরকার বাচ্চাদের উপর বাচ্চাদের কে উৎসাহ দিলো school এ পাঠ্য বইয়ের মধ্যে এগুলো awareness তৈরী করলো মাঝে মাঝে ওই সবুজ সপ্তাহ পালন ছোটবেলায় করতাম মানে ওই রচনা করতাম ওই জিনিস গুলো পালন করা যায় govt. থেকে বাচ্চাদের থেকে এই তোমার charity begins এর সোহম বলে সেরকম ব্যাপার হচ্ছে এখানে আমাদের school থেকেই শুরু করতে হয় বাচ্চাদের কাঁচা মাথায় যদি এগুলো ঢুকিয়ে দেয় প্রকৃতি কে তাদের মধ্যে বসিয়ে দেয় তাহলে তারাই তাদের guardian যখন এগুলা করবে আজকে আমাদের পরবর্তী generation আমরা হয়ত

তারা আমাদের পরবর্তী প্রজন্ম আমার থেকে ছোট সে বুঝে এটা তো এই জিনিস টা থেকে awareness টা একমাত্র মনে হয় সম্ভব তৈরী করা একদম একদম এই awareness টা জাগানো টা ভীষণ ভাবে জরুরি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

অবশ্যই অবশ্যই এটা একটা বিশাল বড় শিক্ষা এটা যদি ঠিক ঠাক দিতে পারে এটা অবশ্যই এটা শুনতে হয় তো এই লাগে যে হ্যা আবার সরকার দিয়ে ইয়ে করবে এই কাজ গুলো কিন্তু বাস্তব মানে আমাদের গোড়া থেকে শুরু করতে হবে আমরা শুধুমাত্র ওই দুজন ইয়ে করে আমরা একটা affect govt. এর ওই স্বচ্ছ ভারত যেগুলা করে ওটা কিছু টা ভাল ওরকম হলে গাছ লাগানোর ও একটা এরকম করা হয় যেরকম গাছ লাগানো হয় গাছ লাগানো টা কে এরকম যদি govt. থেকে নোটিশ দেয়া হয় প্রতি এলাকায় word এ word এ মহল্লায় এলাকায় পঞ্চায়েত একটা এমন দিন ঠিক করা হবে যেখানে সবাই মিলে এদিককার যে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 একদম একদম এরকম একটা initiative নেয়া হলে সবার পক্ষে ভাল হবে তাই না? মানে ওরা যদি গাছ কাটার বদলে গাছ লাগানোর একটা পদক্ষেপ নেয় ওটা মনে হয় আমার মনে হয় সমাজের পক্ষে আরো বেশী উপকারী হবে সেটাই গাছ তো লাগানো গাছ লাগানো নিয়ে যে একটা বড় problem হতো এক সময়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 সরকারী মানে জমি সরকার বাজেয়াপ্ত করছে এই বলে মানে এরা এলাকার পর এলাকা গাছ কেটে ওরা নির্মাণ হচ্ছে কোনো বিল্ডিং হচ্ছে কোনো সরকারী প্রতিষ্ঠান হচ্ছে কোনো রেললাইন হচ্ছে কিন্তু সেটা কেও তো আদিবাসীরা তাদের সাথে কথা না বলে তা তো আমরা সবাই জানি আদিবাসী মানে হচ্ছে তারা হচ্ছে জঙ্গল প্রধান তারা তাদের বনই সবকিছু জঙ্গল তাদের জঙ্গলই তাদের মা এরকম আমরা ছোটবেলায় পড়েছি জঙ্গল কে

এখন যদি ওই misunderstanding কিছু টা দূর হয়েছে govt. বুঝে শুনে এখন কাজ টা করছে কোন জায়গা টা কাটা উচিৎ, কোন জায়গা টা সংরক্ষিত করা উচিৎ সংরক্ষিত বন জঙ্গল করছে এটা খুব ভাল জিনিস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

আর একটু ভাল ভাবে ওটা কে কেউ উপযোগী ভাবে কাজে লাগানো যায় সেটা যদি govt. নিতে পারে সেরকম একটা পদক্ষেপ তাহলে আমার মনে হয় আরো বেশী ভাল হবে সেটাই সেটাই সেটাই এটা একটা বড় ইয়ে রয়েছে আর বাইরে এটা ঠিক যে বাইরে কিন্তু আমেরিকার টেমেরিকার দিকে এখন কিন্তু এগুলো নিয়ে খুব সচেতনতা আমি ইতালিতে একটা ইয়ে দেখছিলাম ইতালি না জার্মানি মনে পড়ছে না এই দুটো দেশের মধ্যেই এরা খুব প্রকৃতি নিয়ে খুব সচেতন হয়েছে এরা এটা নাগরিকত্ব সচেতনই একটা ওখানকার এখানে যেমন কি পার্কে এখানে তুমি plastic ফেললে পাঁচশ টাকা ইয়ে থুতু ফেললে দুইশ টাকা জরিমানা এত লিখে দিয়েও কিছু লাভ নেই লিখে দিয়ে কেউ কেউ শোনেও না দেখেও না আর যে কেউ নিতেও আসে না ওই টাকা টা তো ওখানে লিখার ও দরকার পড়ে না ওখানে রাস্তাঘাটের dustbin রয়েছে কেউ যদি খাওয়া দাওয়া কিছু করে সে সাথে ওটা রাখে যতক্ষণ না dustbin না পায়, আমি দেখছিলাম একটা video তে এরকম যে তারা ওই dustbin এ ফেলে এমনকি তাদের এরকম অন্নসপ্তাহ ও পালিত হয় তারা একটা এলাকায় জটলা করে গাছ লাগা area ভিত্তিক তাদের ছোট ছোট গাছ লাগা যদি ঝড়ে যদি দশখানা গাছ পড়ে ওরা কুড়ি খানা গাছ লাগায় পরেরদিন এটা একটা video তে দেখেছিলাম কোনো normal না ওটা seriously একটা documentary করে দেখানো হচ্ছিল এরকম এই initiative টা সত্যি মানে মানে কি বলবো একটা প্রশংসনীয় কিন্তু একটা পদক্ষেপ এবং এটা দেখে আমাদের সকলের কিন্তু শেখা উচিৎ, এই শিক্ষা টা যদি আমরা আমাদের কাজে লাগাতে পা রি তাহলে আমার মনে হয়

একদম একদম আমাদের প্রকৃতি টা কে তো ভারসাম্য আমাদের তো নিজে বাঁচতে হলে তো প্রকৃতিকেও বাঁচাতে হবে অন্তত আমাদের নিজেদের জন্য এইটুকু সাধারণ লোকে ঠকেছে আমরা নিজেরা বাঁচার জন্য প্রকৃতিকে তাহলে আমাদের আগামী প্রজন্ম কে ভাল রাখার জন্য আগামী প্রজন্ম যাতে ধ্বংসের হাত থেকে বাঁচে সেটার জন্য আমরা প্রকৃতি কে ভালবাসি তাতেও কাজ চলে যাবে একদম তাই নিজেদের কথা না ভাবি অন্তত আমাদের আগামীর প্রজন্মের কথা কিন্তু ভাবা উচিৎ তাই না সেই সেটা ভেবে অন্তত আমাদের প্রকৃতি কে রক্ষা করার জন্য কিছু টা পদক্ষেপ অন্তত নেয়া উচিৎ সেটাই সেটাই সেটাই ওটা এখন কি ব্যাপার এখন দেখা যাক আমাদের ইয়েত weather এর কাজ করছে আমাদের কাজ আমরা আমাদের করতে হবে, সম্মিলিত ভাবে কত টা কি করতে পার সেটাই বুঝার

আমরা তার একটা দিয়ে দেয় সকালবেলা আমাদের সিদ্ধান্ত চারাগাছ লাগায় তোমার ঘরের এদিকে আমি একটা লাগালাম স্বার্থক লহো এই যে এতক্ষন আমরা এত কিছু কথা আলোচনা করলাম আমরা হয়তো আশেপাশের কথা ছেড়ে দিলাম আমরা নিজেরাই অন্তৎ করি চলো একটা করে দেখা যাক আমরা করলে দেখা যাবে হয়তো আমাদের দেখাদেখি আরো অনেকেই করবে সেটা নিয়ে আমরা যদি বিশেষ করে এখন social media এর যুগ আমরা ওটা কে নিয়ে video করে দেখাতে পার বাচ্চালোক কে ভাল হয়

ঠিক আছে চলো অনেকদিন পর ভালভাবে কথা হলো চলো bye আবার দেখা হবে

ভাইয়া বাংলাদেশ সরকার কিন্তু ইতিমধ্যে একটি উদ্যোগ নিয়েছে যে প্রাথমিক পর্যায় থেকে একদম দশম দশম শ্রেণী পর্যন্ত আহ আর কোনো বিভাগ থাকবে না। যেটা আমরা দেখতে পাই যে তিনটা বিভাগ থাকতো অষ্টম শ্রেণীর পর আর কোনো বিভাগ রাখবে না। তারা কি করবে যে এক পুরা বিষয়টাতেই বিজ্ঞান ব্যবসা এবং মানবিক বিষয়টা রাখবে যা যার দরুন কি দেখা যাবে যে প্রত্যেকটা শিক্ষার্থী এই মাধ্যমিক পর্যায় থেকেই সব গুলো বিষয়ের ওপরেই জ্ঞান অর্জন করতে পারছে এবং তারা সব গুলো বিষয়ের সম্পর্কে সব গুলো বিষয়ের থেকেই শিখতে পারছে। যেটা একটি খুব ওই ভালো উদ্যোগ বলে আমি মনে করি বাংলাদেশ সরকারের এবং এটা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 আহ খুবই সুন্দর একটি উদ্যোগ এবং যদি এটা আসলেই সুন্দর করে বাস্তবায়িত করা যায় বাস্তবায়ন করা যায় তাহলে আমার মনে হয় আমরা যে এই সুন্দর উন্নত একটা শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখছি সেটা খুব বেশি দূরে নেই তাই না সায়ান?

এগুলোর পাশাপাশিও কিন্তু আমরা আমাদের করোনার সময় থেকে একটা বড়ো পরিবর্তন দেখতে পেয়েছে আমাদের শিক্ষা জীবনে এবং আমাদের কর্ম ক্ষেত্রে সেটা হচ্ছে online ভিত্তিক শিক্ষা যে শিক্ষাটা আসলে এতো জনপ্রিয়তা লাভ করেছে আহ যার আসলে কোনো আহ মানে ভাষা নেই এটা, এটার সম্পর্কে বলার কারণ করোনার সময় থেকে আহ আমরা যখন ঘর বন্দি হয়ে ছিলাম। ঘর বন্দি থেকে আমাদের school

সেই system টাতে নিয়ে এসেছে সেদিনতো অনেক সুন্দর একটা এবং আহ কি বলে এটাকে আহ একটা পদক্ষেপ ছিল বলে আমি মনে করি

কথা সামনে আনছো যেটা online শিক্ষা সত্যি এটা খুব সুন্দর একটা কথা বলেছো এই মুহূর্তে আহ এছাড়া online শিক্ষায় আমি অনেক গুলো ইতি বাচক দিক দেখতে পাচ্ছি। যেটা করোনার পরবর্তী থেকে শুরু হয়েছে এই মাত্র বললাম। আহ Online এর ক্ষেত্রে এখন online শিক্ষা অর্জনের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে। আমাদের দেশে তো প্রচুর traffic বিশেষ করে শহর অঞ্চলে তো ঠিক মতো দেখা যায় যে আমরা class room এ প্রবেশ করে সেই class টা করতে পারি না। তো এখন online যুগে আমরা প্রবেশ করার পর online শিক্ষা যুগে আমরা প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যে কোনো জায়গায় যেমন বাস আহ car এ যে কোনো যে কোনো জায়গায় বসে এখন আমরা class এর আহ উপস্থিত হতে পারছি এবং sir এর lecture উম lecture collect করতে পারছি। এছাড়া আহ বাইরের দেশের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 আমরা সেই class গুলো করতে পারছি এবং শিক্ষা অর্জন করতে পারছি। আর যেটা আমি মনে করি যে যেটা বললে তুমি করোনার পরবর্তী থেকে আহ এটা সত্যি একটি প্রশংসা যোগ্য একটি কাজ হয়েছে বাংলাদেশ সরকারকে, সরকারকে অবশ্যই এই প্রশ্নটা করতে হবে আর যার ফলে কি দেখা যাচ্ছে। যে বাইরের বিশ্বেও যে এরকম online শিক্ষা অর্জন করছে

তো আমি online এই শিক্ষাক্রম যুগের অনেক গুলি ইতি বাচক দিক আছে আমি এটা এবং এটা আমি বিশ্বাস করি মনে করি। আমিও তোর সাথে এক মত পাশাপাশি তুই হয়তো একটা class এ অনুপস্থিত ছিলি আহ সে জায়গাটায় class টা যদি record থাকে online class এ তুই class এর পরে সেটাও পেয়ে যেতে পারছিস।